জিম মেশিন রাখা আছে। জিম মেশিন -গুলো বেশ নতুনত্ব এবং ঘরটিও বেশ সুন্দর।

দেখ চিত্রটি তে দেখা যাচ্ছে --

যেই জিম ঘরটিকে খুব সুন্দর করে নানান মেশিন দিয়ে সাজানো হয়--

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি ব্যাঙ্ক । ব্যাংক টি এস.বি.আই. ব্যাংক । ব্যাংক টির আশেপাশে দেখা যাচ্ছে।